হ্যাঁ বল কেমন আছিস? কে চিনতে পারলাম না কি চিনতে পারিস না? আরে সেই তোর সাথে একসাথে পড়েছিলাম মনে পরে না বন্ধু কাছের বন্ধু মনে কর কে বলছি এবার। কাছের বন্ধু বলতে গেলে রাহুল?